chimera দ্বারা picking এবং selection এর এই tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব পরমাণু এবং residues in জন্য labels দেখানো
select menu দ্বারা বা picking দ্বারা পরমাণু এবং residues চয়ন করা
residues এর রঙ এবং প্রদর্শন বদলানো
পরমাণু যুক্ত করা মোছা বা বদলানো bonds ঘোরানো
display window একাধিক model খুলুন model চয়ন করে স্থানান্তর করুন
tutorial অনুসরণ করতে আপনার স্নাতক স্তরের biochemistry সম্পর্কে জানতে have
বা structural biology জানতে হবে প্রাসঙ্গিক tutorials জন্য আমাদের website যান
tutorial record করতে ব্যবহার করছি ubuntu operating system সংস্করণ 1404
chimera সংস্করণ 1102
mozilla firefox browser 350
এবং একটি কার্যকর internet সংযোগ
এখানে আমি একটি chimera window খুলেছি
rapid access window তে এখন ব্যবহৃত ডেটার সূচী থেকে 1zik এ click করুন
graphics window তে leucine zipper এর একটি model খোলে
কাঠামোর ভিন্ন ভিন্ন উপাদান যেমন: residues পরমাণু bonds ইত্যাদি chimera তে উপলব্ধ tools দ্বারা সংশোধন করা যেতে পারে
প্রথম ধাপ হল চয়ন করা
চয়ন করার বিভিন্ন উপায় রয়েছে: menu bar select menu bar করে
graphics window থেকে picking
commands line commands লিখে বা favorites মেনুতে স্থিত model panel এবং sequence বিকল্প চয়ন করে
chimera window ফিরে যান
leucine zipper motif leucine রেসিডিউয়ের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি দ্বারা হয়
এখন দেখাই যে এই কাঠামোতে স্থিত leucine কিভাবে লক্ষণীয় করে
presets menu থেকে interactive 2 বিকল্প চয়ন from
এটি কাঠামোকে পরমাণু ডিসপ্লেতে দেখাবে select menu থেকে residue বিকল্প চয়ন from
সাবমেনুতে অনেক বিকল্প রয়েছে
অ্যামিনো acids category মেনুতে এই অ্যামিনো acids গ্রুপ রয়েছে: aliphatic aromatic hydrophobic polar ইত্যাদি
এই কাঠামোতে স্থিত অ্যামিনো অ্যাসিড রেসিডিউয়ের সূচী standard অ্যামিনো অ্যাসিড মেনুতে উপলব্ধ
সকল leucine residues এখন লক্ষণীয় হয়
actions মেনুতে click করুন এবং color চয়ন করুন
আমি রঙের সূচী থেকে হলুদ চয়ন করব সকল leucines এখন হলুদ রঙে দেখায়
চয়ন মুছে ফেলতে select মেনুতে click করুন তারপর clear selection বিকল্পে click করুন
leucine hydrophobic হওয়ায় এটি protein hydrophobic core আবদ্ধ
presets বিকল্প দ্বারা প্রদর্শন রিবনসে বদলান interactive 1 এ click করুন
screen থেকে residue চয়ন করতে cursor কাঠামোর উপর রাখুন
সনাক্তকরণ তথ্য সহ একটি popup balloon দেখায়
এতে residue এর name number এবং চেনের it তথ্য রয়েছে
আপনি cursor সরালে balloon অদৃশ্য হয়ে যায়
cursor chain a এর প্রথম residue তে নিয়ে আসুন যা হল arginine
কীবোর্ডের ctrl key টিপে ধরে থাকুন এবং মাউসের বাম বোতামে click করুন ctrl key ছেড়ে দিন
রেসিডিউয়ের outline লক্ষণীয় হয় ডিফল্টরূপে চয়ন সবুজ রঙে থাকে
আপনি একাধিক চয়ন করতে চাইলে; কীবোর্ডে ctrl এবং shift উভয় key টিপে ধরে থাকুন
mouse peptide চেনের উপর রাখুন আপনার পছন্দের residues তে click করুন
keyboard থেকে ctrl এবং shift উভয় কী ছেড়ে দিন
এখন আপনি সংশোধনের জন্য residues চয়ন করেছেন
actions menu থেকে actions বিকল্প চয়ন করুন actions মেনুতে click করুন
উদাহরণস্বরূপ পরমাণু প্রদর্শন করতে atoms/bonds চয়ন করুন
চয়নিত residues এখন পরমাণুর প্রদর্শনে দেখায় চয়ন মুছে ফেলুন
আমরা picking we কাঠামোতে স্থিত পরমাণু বা bonds পরিবর্তন করতে পারি
কার্সারকে একটি object যেমন একটি পরমাণু বা bond রাখুন
এটি তার label তথ্য একটি atomspec balloon এ দেখাবে
পরমাণুর জন্য atomspec balloon এ এমন তথ্য রয়েছে যেমন: residue এর name number chain এবং পরমাণুর name
পরমাণু চয়ন করতে keyboard ctrl key টিপে ধরে থাকুন
ctrl key টিপে থাকার সময় key পরমাণুতে click করুন যা বদলাতে চান
পরমাণুটি এখন লক্ষণীয় পরমাণুতে সংশোধন করতে ctrl key ধরে রেখে পরমাণুতে double click করুন
context menu বিকল্প সহ খোলে
modifyatom বিকল্পে click করুন ctrl key ছেড়ে দিন
build structure window খোলে
চয়নিত পরমাণু বদলাই যা হল মিথাইল গ্রুপে nitrogen
build structure window element এ carbon bonds এ 4 এবং apply বোতামে click করুন
panel দেখুন
মিথাইল group এখন বিদ্যমান কাঠামোতে জুড়ে গেছে উইন্ডো বন্ধ করুন
bonds ঘোরানোরও একটি বিকল্প রয়েছে
যে bond আপনি ঘোরাতে চান তার উপর cursor রাখুন
bond সম্পর্কিত তথ্য atomspec balloon এ দেখায়
bond চয়ন করতে cursor বন্ডের উপর রাখুন
ctrl key টিপে ধরে থাকুন বাম mouse বোতামে click করুন
চয়নিত bond এখন লক্ষণীয় হয়েছে ctrl key টিপে থেকে bond double click করুন
কীবোর্ডে ctrl key ছেড়ে দিন
contextmenu খোলে rotate bond বিকল্পে click করুন
screen build structure dialog box দেখায়
dialog box স্থিত rotating tool click করুন এবং ঘোরান
panel দেখুন চয়নিত bond এখন ঘুরছে
আপনি কাঙ্ক্ষিত কোণে পৌঁছে গেলে ঘোরানো বন্ধ করুন dialog box বন্ধ করুন
চয়ন মুছে ফেলুন আমরা chains লক্ষণীয় করতে tools menu থেকে sequence বিকল্প ব্যবহার করতে পারি
tools menu নীচে যান এবং sequence বিকল্পে click করুন
সাবmenu থেকে sequence চয়ন করুন
show model sequence dialog box দেখায়
আপনি chain a চয়ন করতে চাইলে chain a তে click করুন তারপর show তে click করুন
screen অ্যামিনো অ্যাসিড ক্রম সহ আরেকটি dialog box দেখায়
amino acid residues একক অক্ষর সমাহার দ্বারা প্রদর্শিত হয়
চয়ন করতে ক্রমে click করুন
panel লক্ষ্য করুন chain a এখন লক্ষণীয় হয়
window বন্ধ করতে quit এ click করুন
actions মেনুতে যান color এ scroll করুন হলুদ বিকল্পে click করুন
chain a এখন হলুদ রঙে দেখায় চয়ন মুছে ফেলুন
আমরা chimera window তে একাধিক কাঠামো খুলতে পারি
দ্বিতীয় কাঠামো খুলতে file menu নীচে scroll করুন
fetch by id তে click করুন
fetch structure by id dialog box খোলে
pdb বিকল্প চয়ন করুন তারপর 4 অক্ষরের pdb code লিখুন উদাহরণস্বরুপ human insulin এর জন্য 4ex1 লিখুন
fetch বোতামে click করুন
panel দুটি protein কাঠামো অপরের একে উপরে আসে
দুটি overlapping কাঠামো আলাদা করতে: আমাদের একটি model চয়ন করে panel আনতে have
favorites menu দ্বারা command line খুলুন
command line window নীচের অংশে দেখায়
model zero uncheck করতে click করুন যা leucine zipper দেখায়
কার্সারটি insulin কাঠামোতে আনুন: মাউসের মাঝের বোতাম টিপুন
তারপর মডেলটি panel পছন্দসই স্থানে সরানোর জন্য টানুন মাউস বোতামে ছেড়ে then
মডেলটি চয়নপূর্বক screen থেকে সরাতে favorites menu দ্বারা model panel খুলুন
model panel dialog box দেখায়
যে model আপনি সরাতে চান সেই model id তে ক্লিক করে তা চয়ন করুন
উদাহরণস্বরূপ আমি screen থেকে insulin model সরাতে চাই
model id তে click করুন close বিকল্পে click করুন
panel দেখুন insulin এর model এখন screen থেকে সরে গেছে
model panel window বন্ধ করুন
আমরা we tutorial শেষে এসেছি
আমরা যা শিখেছি তা সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা পরমাণু এবং residues in labels করা শিখেছি
select menu দ্বারা বা picking দ্বারা পরমাণু এবং residues চয়ন করা
residues এর রঙ এবং প্রদর্শন বদলানো
পরমাণু যোগ করা মোছা বা বদলানো bonds ঘোরানো
display window একাধিক model খোলা model চয়ন করা এবং সরানো
অনুশীলনীর জন্য chimera window human insulin pdb code 4ex1 for কাঠামো খুলুন
সকল hydrophobic অ্যামিনো অ্যাসিড residues কে নীল রঙ করুন
সকল polar residues কে লাল red করুন
আপনার সম্পন্ন কাজ নিম্নরূপ হওয়া উচিত
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়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
spoken tutorial প্রকল্প ভারত সরকারের nmeict mhrd দ্বারা পরিচালিত